অনেক জায়গায় সেটা ডাকা হয় বা কোন না কোন জায়গায় রাখা হয় না।

যদি ফটো তোলা হয় তাহলে খুব সুন্দর সিনারি টাও খুব সুন্দর তাহলে দেখতে ৷

ওঠাতে এসেছে এই হ্যাঙ্গটি লাগানো হয় --